টি .এফ . এ. আছে খবরের কাগজ আছে একটা বাস আছে আর কতগুলো গণেশ ঠাকুর আছে পাশেই ।

এখানে ওপরে কিছু লেখা আছে গিরিল আছে দেয়াল তোলা আছে ভেতরে সবুজ কালার এর বাড়িতে রং করা আছে--

স্কুটার সোজা দেখা যাচ্ছে একটা চেয়ার আছে এখানে কতগুলো রং করা ঘেরা আছে লাল রং দিয়ে কথা কি ভাবে--

এটা কোনো কেক -এর শপ । ওপরে লেখাই আছে কেক শপ ।

বোট -টা গঙ্গায় চলছে জলগুলো উপর নিচে হচ্ছে।

লাইন গুলো লোহা দিয়ে তৈরি হয় আর উপরে আক--

এখানে মাটি দেখা যাচ্ছে বিরাট বড় গঙ্গা নিজখানে কি একটা আছে দেখা যাচ্ছেওদিকে গাছপালা--